এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি এ.টি.এম. -এর সামনে তোলা হয়েছে। এবং এ.টি.এম. -এর সামনে-এ--

এ.টি.এম. এর সামনে তোলা হয়েছে | এবং এ.টি.এম. -টির নাম ডি.সি.সি.ডি. এ.টি.এম. এব এ.টি.এম. -এর ভেতরে--

এবং তার পাশেই বাউন্ডারি বা মাঠটির ঠিক পাশেই একটি রাস্তা চলে গেছে ।

হ্যা রাখা আছে কিছু দোকান এপাশ ওপাশ করে রাখা আছে | এবং আ-র- করা আছে এবং মর্ধীখানটিতে একটি রাস্তা চলা ফেরার জন্য করা হয়েছে ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বাড়ির সামনে তোলা হয়েছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি--

এবং বিল্ডিং টির ঠিক সামনে অনেকটি জায়গা অংশ অনেকটি অংশ ঘেরা আছে এবং তার মধ্যে নানান ধরণের ছোট বড়ো গাছ দিয়ে--

এবং ব পাহাড়ের একটি সমেত অনেক একটি পাঁচিল দেয়া আছে | পাচিলটির এপাশে এবং-দু-

যে কিসব কথপকথন ক-ক-বলছে করছে এবং তার সামনে একটি--

হাতের কাজ করছে | হাতের কাজ করে দেখাচ্ছে। পর পর তিনটে টেবিলে আ- ছজন--

এবং ঠিক তার সামনেই একটি বড় মাঠ লক্ষ্য করা যায় এবং এই ছবিটি সকাল বেলা তোলা হয়েছে ।

হা এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি ব আ গার্ডেন -এর ছবি বা সেন্ট এবং গার্ডেন -টির মধ্যিখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ নার্সারি রেস্ট হাউস ।

হ্যাঁ এই ছবিতে দেখা যাচ্ছে একটি বাড়ি এবং বাড়িটির ঠিক উপরে টিনের ছাদ দেওয়া আছে ।